এখানে জল দেখা যাচ্ছে এবং কয়েক ধরনের গাস দেখা যাচ্ছে।

এখানে একটি রেস্টরেন্ট দেখা যাচ্চে এবং এই রেস্টুরেন্টের সামনে অনেকগুলো বাইক দেখা যাচ্চে এবং সামনে একজন লোক দাঁড়িয়ে আছে দেখা যাচ্চে।

এখানে একটি বড়ো নদী দেখা যাচ্ছে এবং এই নদীর মইধ্যে দুটি হাঁস দেখা যাচ্ছে।

ইলেকট্রিক ওয়ার দেখা যাচ্ছে এবং ইলেকট্রিক বোর্ড দেখা যাচ্ছে বাচ্চাদের হাতে ফ্ল্যাগ দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে এবং বসার জন্য জায়গা দেখা যাচ্চে।

এখানে একটি গর দেখা যাচ্ছে এবং এই গরের ভিতরে দুজন লোক কাজ করছেন দেখা যাচ্ছে।

একানে বিশাল বড় একটি নদী দেখা যাচ্ছে।

প্লাইউডেট প্লাইউডের কাঠ তো আচে দেখা যাচ্ছে এবং অনেক ধরনের বাতি জ্বলতাসে দেখা যা--

এই বিল্ডিংয়ের হুম এবং এই বিল্ডিংয়ের সামনে একটি ইলেকট্রিক খুঁটি দেখা যাচ্ছে।

একটি রিকশা দেখা যাচ্ছে এবং একটি রাস্তা দেখা যাচ্ছে।

পাড়ার মইদ্যে একজন বসে আছেন মানুষ দেখা যাচ্চে।

এখানে একটি গান গাওয়া জায়গা দেখা যাচ্ছে।

এখানে একটি ছোট্ট ঘর দেখা যাচ্ছে এবং এই ঘরের সামনে একজন লোক বিড়াল কে নিয়ে খেলা করছে দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে অনেক ধরনের মোবাইল দেখা যাচ্ছে এবং কয়েকটি বাতি জ্বলতেসে দেখা যাচ্চে ।

এই নদীর পাশে অনেক ধরনের গাসপালা দেখা যাচ্ছে।

এখানে একটি জাগা দেখা যাচ্ছে এবং এই জায়গার মধ্যে অনেক জরনের অনেকজন লোক দাঁড়িয়ে আসে দেখা যাচ্ছে।